সামনের দিকে একটি বড় সাদা বাড়ি লক্ষ করা যাচ্ছে উপরে আকাশটি সাদা।

ডানদিকে একটি সবুজ রঙের গাছ আছে।

একটু আগে একটি মানুষ দাঁড়িয়ে ক্রিকেট খেলছেন।

নীচের দিকে টেবিলের উপর একটি ক্যালকুলেটর দেখতে পাওয়া যাচ্ছে।

উপরে আকাশটি সাদা কালারের লক্ষ করা যাচ্ছে।

বাড়িটির বর্ডারটি কালো কালারের।

ডানদিকে একটি মানুষ দাঁড়িয়ে মোবাইল ফোন চালাচ্ছেন।